এটি একটি ফোন এর দোকান যার মাথায় লেখা রয়েছে এয়ারটেল ফোর জি তার ঠিক নীচে লেখা রয়েছে ভোডাফোন ।

একটি বললে ভুল হবে একটি না অনেকগুলোই জাহাজ গুলির রং কমলা সবুজ ইত্যাদি কালার তাছাড়া অনেক সবুজ গাছও দেখতে পাওয়া যাচ্ছে দূরে দূরান্তে।